চেয়ারস টেবিল এ রাখা তাতে অনকে গুলো ছোট ছোট ঘর আছে ।

ঠিক গেট -এর মুখে ব্যাট রাখা আছে গেট -টাতে অনেক রকমের অনেক-- ।